এটি সবাই খুব পছন্দ করে থাকে।

এটি একটি সাই মোটরসাইকেল গ্যারেজ । এখানে মানুষজন তাদের সাইকেল মোটরসাইকেল ঠিক করতে নিয়ে আসে এখানে দেখা যাচ্ছে--

আর একজন মানুষ সেটাকে দেখছে।

একটি বড় বিল্ডিং রয়েছে বিল্ডিং টি দূ দূর থেকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে। বিল্ডিংটিতে খুব সুন্দর রং করা রয়েছে এবং চারিদিক থেকে পাচিল দেওয়া রয়েছে এবং একটি বড় গেট ও রয়েছে।

এই পেট্রোল পাম্পটির সামনে একটি রাস্তা রয়েছে।